দেওয়ালের মধ্যে কারেন্টের বোর্ড লাগানো রয়েছে।

মিশ্রির উপরে একটি পাল্লা দেখতে পাচ্ছি।

রুমের দেওয়ালের মধ্যে একটি গড়ি লাগানো রয়েছে।

সাইটে আরো কয়েক ধরনের ব্যায়ামের মেশিন দেখতে পাচ্ছি।

হলের মধ্যে গ্রিল লাগানো রয়েছে।

প্লানের সামনে একটা স্ক্যানার দেখতে পাচ্ছি।

এখানে একটা ঘর দেখতে পাচ্ছি।

প্রোগ্রামের ওপরে কয়েকটি লাইটিং দেখতে পাচ্ছি।

এখানে একটি ফার্মেসি দেখতে পাচ্ছি।

ফার্মেসির ভেতরে অনেকগুলা মেডিসিন দেখতে পাচ্ছি।

ক্রেনগাড়ির সামোনে একটা গর দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্টের মধ্যে কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি।

লোকের পাশে একটি কার্টন রয়েছে।

বিল্ডিংটার সামোনে একটা কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্চি ।

তার বিল্ডিং য়ার সামনে কয়েকটি কার রয়েছে।

একটা কারের পাশে একজন মানুষ বসে আছে।

সাগরের উপর দিয়ে নৌকা দেখতে পারছি।

ফার্মেসির মধ্যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

মধ্যে গ্রিলের গেট লাগানো রয়েছে।

মধ্যে বি বিবেকানন্দ ভবন লেখা রয়েছে।

সামনে আরও একটি টিল্ডাহ দেখতে পাচ্ছি।

এখানে কয়েকজন লোক বসে আছে।

এখানে একটি স্পোর্টসের দোকান দেখতে পাচ্ছি।

তাহার মইধ্যে আরো কয়েকটি ব্যাটমিন্টন দেখতে পাচ্ছি।

টোলগেটের সামনে কয়েকটি গাড়ি দাড়িয়ে আছে।

হলুদ এরিয়া সাই-সাইটে কয়েকটি কারেন্টের লাইন দেখতে পাচ্ছি।

গেটের সাইডে আরো একটা বাসটা দেখতে পাচ্ছি।

ঘরের সামনে কয়েকটি ছিড়ি রয়েছে।

দরজার সামোনে কয়েকটা ছিড়ি দেখতে পাচ্ছি।